ঘরটিতে দুটি কালো চেয়ার দুটি সবুজ চেয়ার দেখা যাচ্ছে।

মানুষ দুটি চেয়ারে বসে আছে।

পেট্রোল পাম্পের ভেতরে একটি গাড়ি--

ক্যাফে র সামনে বৈদ্যুতিক নেমপ্লেট লাগানো আছে।

ছবিটিতে একটি বড় দোকান দেখা যাচ্ছে।

ঘরটিতে তিনটি দরজা আছে।

লোকটির একটি হাতে সাদা ব্যান্ডেজ দেখা যাচ্ছে।

নদীর উপরে একটি অনেক বড় সেতু দেখা যাট--

একটি নীল রংয়ের লোহার গেট দেখা যাচ্ছে।

হসপিটালের দেয়ালের রং র লাল সাদা।

একটি টিনের চালা দেখা যাচ্ছে।

টেবিল ও চেয়ার দেখা যাচ্ছে।

হোটেলের ভেতরে কিছু মানুষ একটি সিঁড়ি--

ছবিটিতে দুটি টেবিল ছয়টি চেয়ার দেখা যাচ্ছে।

এখানে একটি দোকানের সেল্ফ দেখা যাচ্ছে।

কয়েকটি গাড়ি অনেকগুলি স্কুটি বাইক দেখা যাচ্ছে।

প্রাচীরের ভেতরে দুটি নীল রঙের ডাস্টবিন আছে।

এখানে একটি হোলসেল বইয়ের দোকান দেখা যাচ্ছে।

একটি হলুদ রঙের একটি নীল রঙের বাচ্চাদের খেলনা দেখা--

গরুগুলির পেছনে একটি পাকা দেওয়ালের ঘর দেখা যাচ্ছে।

সামনে একটি জলাশয় দেখা যাচ্ছে।

লোকটি নীল ড্রেস পড়ে আছে।

মাঠটির সাইড এ একটি বাঁশের ওপর লাল রঙের কাপড়ের টুকরো দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি স্টেট ব্যাঙ্ক এ_টি_এম দেখা যাচ্ছে।

ছবিটিতে চারজন মানুষ একটি সিড়ি দিয়ে ওপরে উঠছে।

সিঁড়িটির পাশে শুকনো পাতা পড়ে আছে।

এখানে একটি জিম ঘর দেখা যাচ্ছে।